এটা হচ্ছে একটা কারখানা। যেখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম গুলি তৈরি করা হয় এবং প্রসেস করা হয়।

ছবিটিতে দেখা যাচ্ছে সামনে অনেকগুলো লোকজন দাঁড়িয়ে রয়েছে পাশে একটি জঙ্গল রয়েছে।

মেয়েদের পেশীকে শক্তিশালী করে এবং মাসল বিল্ডিং -এর জন্য জিম হচ্ছে খুবই পরিচিত জায়গা সবার কাছে।

তিনি আমাদের সামনে তার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তি এবং তিনি সম্পূর্ণ সোনালী কালার -এর এবং চারদিক খুব সুন্দর ভাবে সাজানো অনেকগুলি মানুষও এখানে বসে আছে।

অনেকগুলো ফুল গাছ রয়েছে কিছু পাম গাছও দেখা যাচ্ছে এবং ফুলগুলিতে অনেক গাছগুলিতে অনেক ফুল ফুটেছে গাদাঁ ফুল দেখা যা--

তিন চারটে আমি গাড়িও দেখতে পাচ্ছি। একজন মহিলা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং অনেক বড়ো এখানে বিল্ডিং । এখানে গাড়িগুলো রাখার সুব্যবস্থা করা আ--

এটি হচ্ছে একটি উদ্যান এখানে বেশ কিছু ধরণের হুম ইসে দে মূর্তি দেখাচ্ছে এবং এই মূর্তিগুলি দেখতে অবিকল মানুষের মতোন লাগছে ।

পতাকা উত্তোলন করছে। যা এ স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে পতাকা উপ উত্তোলন চলছে এবং এখানে খুব সুন্দর ভাবে রঙ করা রয়েছে নীচে।

সামনে দেখা যাচ্ছে একটি অফিস এবং এখানে বিভিন্ন লোকজন দাঁড়িয়ে রয়েছে অনেক গাড়ি রয়েছে স্কুটি রয়েছে সামনে অনেকটা--

এটি হল একটি ব্যাংক -এর শাখা এবং এটি সম্পূর্ণ সবুজ রঙ করা হয়েছে এবং সামনে কোলাপসেবল --

অনেকগুলি মানুষকে এখানে লাল কাপড় পড়ে বসে-এ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং অনেকে বসেও রয়েছে।

সামনে রয়েছে একটি স্তম্ভ এবং স্তম্ভের মধ্যে লেখা রয়েছে ঊনপঞ্চাশ ।যেটিকে আমরা ইংলিশ -এ ফোর্টি -নাইন বলে জেনে থাকি।

কোনো কলা বিভাগকের কোনো একটি ক্লাস এবং একটি ক্লাস এ দুজন ম্যাম ও দাঁড়িয়ে রয়েছে যারা তাদের কাজ পর্যবেক্ষণ করছে।